এই ফটোটিতে একটি দরগা দেখা যাচ্ছে।

পেছনে কিছু ছবি এবং স্ট্যাচু দেখা যাচ্ছে।

টেবিলের উপর কিছু ল্যাপটপ দেখা যাচ্ছে।

এখানে একটি সোফা রয়েছে।

যেইটির মধ্যে লেখা ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস ।

যেই ড্যামটি -টি খোলা এবং তার থেকে জল বেরিয়ে আসছে।

এবং দেখা যাচ্ছে মানুষ বেদীর সামনে বসে পুজো করছে।